আমরা পাশে দেখতে পাচ্ছি কিছু ঘাস রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি সাদা কালারের মন্দির দেখতে পাচ্ছি।

আমরা মন্দিরটির সামনে আরো একটি বাড়ি দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমরা একটি হাসপাতাল বুঝতে পারছি।

হাসপাতালের এটি এমার্জেন্সী ওয়ার্ড ।

পাশে আমরা সবুজ গাছপালাও দেখতে পাচ্ছি।

এখানে অনেক লোকজন বসে রয়েছে।

একটি ফুলের গাছও রয়েছে বড়।

এই ছবিটিতে আমরা একটি মসজিদ লক্ষ করতে পারছি।

এই ছবিটিতে আমরা একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

এখানে যে ছবিটি দেখানো হয়েছে সেটি একটি গাড়ির শোরুম ।

বাসস্ট্যান্ডটিতে আমরা অনেকগুলো বাস লক্ষ্য করতে পারছি সাদা সবুজ লাল হলুদ নানা কালারের।

দোকানটিতে নানা ধরনের ওষুধ দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি স্কুল -টি লাল এবং সাদা কালার -এর করা রয়েছে।

চা বাগানের পাতাগুলি শুকিয়ে গেছে।

ব্যাংকটির নিচে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে।

অনেক লোকজন সেখানে দাঁড়িয়ে রয়েছে কেউ হেঁটে যাচ্ছে কেউ গল্প করছে বসে।

পুল -এর উপরে আমরা কিছু বাইক নিয়ে যেতেও দেখতে পাচ্ছি।

আমরা সমুদ্রের মধ্যে অনেক জল লক্ষ করতে পারছি।

আমরা দেখতে পাচ্ছি এই দোকানটি সবুজ কালার -এর করা রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি টি_ভি -র দোকান দেখতে পাচ্ছি।

আমরা লক্ষ করতে পারছি একটি লোক হাতে ব্যাগ নিয়ে সাইড -এ দাঁড়িয়ে রয়েছে।

এই ছবিটিতে আমরা কিছু জমি দেখতে পাচ্ছি।

আমরা দেখতে পাচ্ছি তিনজন লোক বসে আছে এবং একজন লোক তার নিজের কাজ করছে।

এই ছবিটিতে আমরা পাহাড় দেখতে পাচ্ছি।

আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিছু গাছ রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি মাছ বাজার দেখতে পাচ্ছি।

আমরা দু-একটি গাছও দেখতে পাচ্ছি এইখানে।